অন্তর্ভুক্ত থাকতে পারে কোন দেশে বিনামূল্যে শিক্ষা আছে, ডেনমার্ক গ্রিনল্যান্ড আইসল্যান্ড নরওয়ে এবং সুইডেনের নওদিপ দেশগুলোতে বিনামূল্যে বা কম খরচে অধ্যয়নের সুযোগ দেয় l নরও এতে অধ্যয়নের স্কোর বা জাতীয়তা নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের অধ্যায়ন সব ছাত্র বিনামূল্যে উপলব্ধ শিক্ষা কি আমাদের, মুক্ত করতে পারে শহর রাজ্য বা ফেডারের সরকার পাবলিক স্কুলগুলিতে তহবিল দেয় যাতে আপনাকে অর্থ প্রদান করতে, হবে না শিক্ষায়ওনে বলা হয়েছে যে প্রত্যেকেরই বিনামূল্যে শিক্ষার অধিকার রয়েছে আমাদেরকে কি শিক্ষা দরকার? শিক্ষাজীবনের স্থিতিশীলতা প্রদান করে এবং এটি এমন একটি জিনিস যা কেউ কখনো আপনার কাজ থেকে কেড়ে নিতে পারে না, ভালো শিক্ষিত এবং একটি কলেজ ডিগ্রি থাকার দ্বারা আপনি আরো ভালো কর্মজীবনের সুযোগের জন্য আপনার সম্ভাবনা বাড়াবেন এবং, নিজের জন্য নতুন দরজা, খুলবেন, ডিজনিল্যান্ড এর ধারণাটি শুরু হয়েছিল ওয়াল দিসনি তার কন্যা ডায়ার এবং সারন এর সাথে লস অ্যাঞ্জেলসে ব্রিথিং পার্টি বানিয়ে ছিলেন তাদের মেরিগো রাউন্ডে চড়তে দেখার সময় তিনি এমন একটি জায়গা ধারণ করেছিলেন যেখানে প্রাপ্তবয়স্করা এবং, তাদের বাচ্চারা একসাথে যেতে পারে এবং মজা করতে পারে যদিও তার স্বপ্ন বছরের পর বছর ধরে সুপ্ত ছিল ডিজনির পরিকল্পনা, প্রথম দিকে নথিভুক্ত খসড়াটি স্টুডিও প্রডাকশন ডিজাইনার, দিত ক্যালস এর কাছে একত্রিশে আগস্ট উনিশ আটছলিস এ একটি নেমো হিসাবে পাঠানো হয়েছিল সেখানে এটিকে মিকি, মাউস পার্ক হিসেবে উল্লেখ করা হয়েছিল যেটি তৈরি করা মোট গুলির ওপর ভিত্তি করে করা হয়েছিল ভ্রমণের সময় ডিসনি এবং, অ্যাড কিমাবল একই মাসে শিকাগোর রেলপথ মেলা হেনরি ফোর্ট এর জাদুঘর এবং গ্রীন ফিল্ড ভিলেজে দুদিন শরতের সহ একটি প্রধান রাস্তা এবং স্টিম বোর্ড রাইড এর মতন আকর্ষণীয় স্থান যেখানে তিনি আট বছর আগে পরিদর্শন করেছিলেন পরিদর্শন, জিজ্ঞাসা করা চিঠি লেখার পরে তিনি বুঝতে পেরেছিলেন যে একটি কাজ করা মুভি স্টুডিওতে দর্শনার্থীদের অফার করার মতো কিছু নেই এবং পর্যটন, দের জন্য বারবেন্ট স্টুডিওর কাছে একটি সাইট তৈরি করার বিষয়ে বিভিন্ন ধারণা প্রচার করা শুরু করে তার ধারণা গুলি একটি নৌকা যাত্রা, এবং অন্যান্য থিমযুক্ত এলাকা একটি ছোট প্লে পার্কে বিকশিত হয়েছিল প্রাথমিক পার্ক ধারণা মিকি মাউস পার্ক মূলত স্টুডিও থেকে রিভারসাইড ড্রাইভার দক্ষিণে একটি আট একর তিন দশমিক দুয় হেক্টর প্লটের জন্য পরিকল্পনা করা হয়েছিল গ্রিন ফেলো, ভিলেজ এবং শিকাগো রেল রোড ফেয়ার ছাড়াও ডিজনি ডেনমার্কের তীভলি গার্ডেন মতের ঘাট ঔপনিবেশিক উইলিয়ামসবার, শিকাগোর সেঞ্চুরি অফ প্রোগ্রেস এবং উনিশও উনিছলিস সালের নিউ ইয়র্ক ওয়ার্ল্ড ফেয়ার থেকেও অনুপ্রাণিত হয়েছিল তার ডিজাইনাররা, ধারণা গুলি নিয়ে কাজ শুরু করেছিলেন যদিও প্রকল্পটি মাটির চেয়ে অনেক বড় হয়েছে বিশ্লেষনের উপর ভিত্তি করে যার জন্য তিনি, দুয় হাজার তিন সালে ডিজনি কিং বরন্ত হিসেবে স্বীকৃত হবে ডিজনি প্রতিবেশী অরেঞ্জ কাউন্টিং লস এঞ্জেল কি করবে আনা হেন একশ সাত একর কমলা গ্রুপ আকর গ্রুপ কিনে ছিলেন অধিগ্রহণ করে মূলত ডিসনির মালিকানাধীন ছোট বার ব্যাংক সাহিত্যে এখন ওয়াল্ড ডিসনি অ্যানিমেশন স্টুডিও এবং এবিসি স্টুডিও বারে তহবেল প্রাপ্তিতে অসুবিধা ডিসনি তহবিল সংগ্রহণে নতুন উপায় অনুসন্ধান করতে প্রলোচিত করে এবং তিনি ডিজনি ল্যান্ড নামে একটি শো তৈরি করার সিদ্ধান্ত নেন তখন এবিসি প্রচারিত হয় বিনিময় নেটওয়ার্ক প্রার্থীকে অর্থায়নের সম্মত করতে সহায়তা করতে সম্মত হয়েছিল ডিজনি ল্যান্ড ডিজনি ল্যান্ড ইনো ওয়ার্ল্ড ডিজনি প্রোডাকশন ওয়ার্ল্ড ডিজনি ওপেন পাবলিশিং এবং এবিসি মালিকানা দিয়েছিল যৌথভাবে মালিকানা দিয়েছিল, এছাড়াও ডিজনির ম্যান স্ট্রিম ইউএসএ তৈরি করেছে ফলে দোকান বাইরের কোম্পানিকে ভাড়া দেওয়া হয়েছিল উনিশ সাট নামক ওয়ার্ল্ড প্রোডাকশন অন্যান্য সমস্ত, সে আর কিনে নেয় কিন্তু অংশীদারের প্রতি ইতিমধ্যে এবিসি সাথে একটি স্থায়ী সম্পর্ক স্থাপন করেছিল যা অবশেষ উনিশও নব্যাই এর দশকের মাঝামাঝি সময়ে দ্য ওয়ার্ল্ড ডিশ মি কম্পানি দ্বারা এবিসি অধি গ্রহণে পরিণত হয়েছিল,

ট্রাফিক ডি লেন্ড হারাবার বুলেভার্ডে বিলম্বিত হয়েছিল তাপ মাত্রা ছিল অস্বাভাবিক ভাবে একশ এক ডিগ্রী ফারেনহাইট আত্তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড l আস্সালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুমুস সালাম কাজী সাহেব আপনি কেমন আছেন? জ্বী ভাইয়া ভালো আছি । আপনি কী ভালো আছেন?

বিভিন্ন রকম Replacement একটা plan করতেছি আমি অফিস থেকে পনের দিনের একটা বিনোদন ছুটি পেয়েছি ঠিক আছে, পনের দিন আমার ছুটি আপনে কোনো movie টুভি বাংলা ইংরেজি, হিন্দি কোনো movie পাইছেন কি না যেগুলা ভালো চলতেছে ।

Hello Hello Hello

নিচে আসছে তো।

আসলে কিন্তু sound ই শুনতে পারি নাই আমি।

আমি কিছু movie দেখতে যাচ্ছি ঠিক আছে, পনেরো পনেরো দিনের একটা বিনোদন ছুটিতে পেয়েছি। আমি কিছু movie দেখতে যাচ্ছি। তো ভাই আপনি হলে গিয়ে movie দেখার প্রতি আগ্রহী? নাকি বাংলাদেশেতো অনেক OTT platform আছে, ওখানে subscribe করলে অনেক movie দেখতে পাচ্ছেন, আপনি কোনটাতে আগ্রহী আসেল? আমি হলে দেখতে যাচ্ছিলাম actually আহ আহ হলে আহ বাংলাদেশেতো ঢাকায় কিংবা সব জেলায় জেলা শহরগুলোতে প্রায় হল আছে। আপনি গিয়ে হলে দেখেতে পারেন। movie সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? কোনটা ভালো, দেখলে ভালো হবে। এটা movie তো আসলে ধারণা আছে কিন্তু কজন মানুষ কোন movie দেখবে মানুষের রুচিশীলতার পরিচয় so আমি কোনটা দেখব সেটি দেখে নিজেই নির্ধারণ করবে কিন্তু এখন তবে হিন্দি in general একটা বিষয় থাকে in general একটা বিষয় থাকে মোটামুটি পছন্দ করে এরকম তো একটা বিষয় থাকে । এরকম বিষয়তো থাকে, আহ আপনি আগের যে হুমায়ূন স্যারের যে নাটকগুলো করছে সেগুলো দেখতে পারেন। সেগুলো অনেক সুন্দর ছিল। ওকে, এ, এটা একটা ভালো কথা বলছেন, এখনো ইউটিউবে সব পাওয়া যায়। পুরানো নাটক, গান, কবিতা। এগুলো হয় এখনতো আহ প্রায় সিনেমাতে সিনামা হলগুলোতে দেখানো হয় না। হুমায়ূন স্যার বা হুমায়ূন ফরিদি স্যারের যে নাটকগুলো ছিল সেগুলো দেখানো হয় না। খুব কম দেখানো হয়।

হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, আপনাদেরতো ওইগুলো দেখার কথা না, আপনি দেখছেন, আপনার বয়স অনুযায়ীতো হুমায়ূন আহমেদ এর নাটক তো দেখার কথা না। মানে শেষে দিকে।

নাটক দেখছেন? হুমায়ূন আহমেদের আজ রবিবার, বহুব্রীহি, আজ রবিবার, একটু খানি দেখছি, সম্পূর্ণ দেখার সুযোগ হয় নাই। আপনার দেখানো, দেখা হইছে? জি, আমাদের সময়, ওটাতো আমাদের সময়ই ছিল, মানে আমরা যখন টিভি দেখতাম, ঐ age এ. একটা age পর্যন্ত তো টিভি দেখা যায়, পরে তো আগ্রেহ কমে যায়, তাই না? হ্যাঁ, জি এখন অনেক সময় দেখতে পাই যে হুমায়ন আহমেদ সম্পর্কিত যে গ্রুপ, ফেসবুক গ্রুপগুলো আছে সেখানে দেখতে পাই যে, হুমায়ূন আহমেদের বাকের ভাই নাটক যেটা আছে ।

তখনকার নানাটকগুলো কিংবা সিনেমাগুলো কতটা শক্তিশালী ছিল। এখন এটাতো ঐটার ছিল কোথাও কেউ নেই।

Hello জি ভাইয়া, তো এখন এ ধরণের মুভি কিন্তু হচ্ছে না, এখন মনে করেন যে, আপনার সিনামা কিংবা নাটকগুলোতে অশ্লীলতা ঢুকে যাচ্ছে বেশির ভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে।

সিনামা হলগুলোতে কিন্তু খুব কমই যাচ্ছে, যখন, যেহেতু OTT platform আপনি এক মাসে subscribe করলে অনেকগুলো মুভি দেখতে পারতেছেন। এ চিন্তা করে অনেকে কিন্তু হলে যাচ্ছে নে। এই এটাকে আপনি কি মনে করতেছেন? অতীতে তো আমি জানি না actually ভালো series ট্রিজ শুনি কিন্তু দেখি না তেমন OTT এ সম্পর্কে আপনি জানেন আপনি কি দেখছেন ভালো কোন series কিংবা মুভি দেখছেন OTT র । হ্যাঁ OTT platform ভালো ভালো অনেক সিরিজ আছে বাংলাদেশে ভালো ভালো ওয়েব সিরিজ বানাচ্ছে হইচই কিংবা চরকি হচ্ছে এগুলোতে কিন্তু প্রতি দিনে বা প্রতি সপ্তাহে নতুন নতুন সিরিজ আসতেছে ।

এটা একটি business আর কি ধরতে পারেন OTT platform চলে আসছে কিন্তু তাদের subscriber বাড়তেছে income টাও বেশি হচ্ছে এই জন্য । হ্যাঁ ঠিক আছে ভাইয়া আমি travel করতে চাচ্ছি একটু বেড়াতে যাব পনের দিন ছুটি তো এই এত মুভি দেখে তো দিন শেষ করা যাবে না । একটু ভালো কোন জায়গায় বেড়াইতে যেতে চাই চট্টগ্রামের দিকে যদি আসি তাইলে আমি কি কি দেখতে পারবো । চট্টগ্রামের দিকে আপনি চট্টগ্রামের রাঙ্গামাটির জেলায় যেতে পারেন সেখানে সাজকে আছে, তারপর খাগড়াছড়ি, বান্দরবান, এ জায়গাগুলো কিন্তু খুব সুন্দর আপনি কি কক্সবাজারে গিয়েছেন কখনো । কক্সবাজারে গিয়েছি চট্টগ্রামের একটা জায়গা আছে যে সিতাকুন্ডা ওই পাহাড়টাকে আসতে পারেন ওই পাহাড় টা অনেক বড় পাহাড় তারপর সাজেকে যেতে পারেন, তারপর বান্দরবানে যেতে পারেন অনেক সুন্দর সুন্দর view পাবেন আপনি । তাই ছোট্ট শহরে নাকি আছে নাকি একটা সমুদ্র সৈকত? হ্যাঁ হ্যাঁ এটাও হচ্ছে যে আপনার ফয়েজ লেক বলে ওটাকে আর কি, আছে এটাও আছে আপনি কি ওখানে যাওয়া হয়নি আপনার? না ফয়েজ লেকে যায়নি ছোট্ট আমি বান্দরবান ফয়েজ লেক । ফয়েজ লেকে আসতে পারেন Hello শোনা যাচ্ছে? জি এখন শোনা যাচ্ছে । ফয়েজ থেকে আসতে পারেন তারপর বান্দরবানের অনেক সুন্দর বান্দরবান মানে অনেক বড় অনেক বড় একটা বিষয় যেখানে নীলাচল আছে মেঘ আলো হয়ে আছে অনেক সুন্দর view পাবেন । এটা কি শীতকালে better হবে । না কি গরমকালে? আমার মনে হয় রাঙ্গামাটি না রাঙ্গামাটি গরমকালে মনে হয় ভালো হবে নাকি? রাঙ্গামাটি গরমকালে ভালো কিন্তু আপনি ভালো view পেতে গেলে আপনাকে শীতকালেই আসতে হবে কে শীতকালে আপনি আপনার আপনি উপরে থাকবেন মেঘ থাকবে নিচে এরকম একটা view পাবেন । সাজেক তো খুব limited না কি এটা এটা বুক করে হয় নাই কয়দিন না বুক করে আসতে হয় না আপনি গিয়ে ভোগ করা যাবে । সিট ই কি accommodation available হ্যাঁ, available অনেক ভালো সেখানকার হোটেল মোটেল গুলো ভাল service দেয় । সাজেকে কি সেনাবাহিনীর under এ না সাজকে?

আহ নিরাপত্তাহীনতায় ভোগে এরকম বিষয় নাই সেখানে । স্থানীয়রা cordial না? হ্যাঁ না নিরাপত্তা তো একটা বড় issue এমনি যে যেখানে সেনাবাহিনী নাই সেই সব জায়গায় কি যাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই যাওয়া যাবে। সেনাবাহিনীর ছাড়াও যাওয়া যাবে ওইখানে APPN আছে তারপর বিভিন্ন নিরাপত্তা বাহিনী সদস্যরা নিয়োজিত এখানে প্রত্যেক দিয়ে থাকে । যাক চিটাংগের একটি ই আছে নাকি ফয়েজ লেক । পতেঙ্গা সিরিজ শহরের মধ্যেই নাকি পতেঙ্গা ।

কক্সবাজার worlds longest সবচেয়ে পৃথিবীর সবচেয়ে লম্বা sea beach আরকি কিন্তু আমাদের তাও আছে মোটামুটি অনেক সুন্দর

ইনানী ইনানী বিচ এটা তো তেমন exactly মনে পড়তেছে না আমি ভুলে গেছি ইনানী বিচ টা কোথায় আসলে । ইনানী বিচ হচ্ছে আপনার কক্সবাজারের sorry । ও কক্সবাজারে না । মহেশখালীর দিকে সম্ভবত কক্সবাজারের মহেশখালীর দিকে তো আপনার কোন কোন জায়গায় চলে যাওয়া হয়েছে অর্থাৎ ভ্রমন করছেন ইতিমধ্যে। এখন আমি কুয়াকাটা গেছিলাম। কক্সবাজার গেছিলাম যখন পড়ালেখা করতাম তখন গেছিলাম কটকা । কটকা শুনছেন? না না কখনো শোনা হয়নি এ সম্পর্কে একটু বলেন না । কটকা হলো সুন্দরবনের সমুদ্রের যেদিক ই টা ওইখানের beach টা খুবই সুন্দর। আমার কিন্তু সুন্দরবনে tracking এ যাওয়ার ইচ্ছা আছে । আমি দেখি varsity থেকে যাইতে পারি কিনা । এবছর একটি planning য়ে আছি সুন্দরবনের যাওয়ার । চট্টগ্রাম varsity থেকে সুন্দরবনে যাইতে হলে তো আপনাকে অনেক travel করতে হবে । আমাদের এখানে travel community আছে আমাদের varsity তে আর কথা বলছি যে সুন্দরবনের যাবে দেখি আমি try করবো miss করেন না এটা miss করলে case হয়ে যাবে । আপনার বাসা খুলনাতে তে সুন্দরবনের পাশে হয় না। আমি সুন্দরবন প্রকৃতভাবে সুন্দরবন দেখতে গেলে লঞ্চ নিয়ে যেতে হবে ঠিক আছে লঞ্চ দুই রাত থাকতে হয় । দুই রাত থাকতে হয়? উম এমনি যদি আপনি ঠিকঠাক মতো দেখতে চাই।

জঙ্গলের ভিতরে কি ঢোকার permission আছে? হ্যাঁ ওই permission নিয়ে আনসার দুইজন আনসার দিয়ে দেয় দুইজন আনসার guard এ থাকে যে কোনো সময় পশু পশু আক্রমণ করতে পারে এরকম situation আছে না? লঞ্চ দেখি silence থাকে তো। না না ভিতরে যখন আপনি tracking নিয়ে ভেতরে ঢুকবে জঙ্গলের ভিতরে তখন বললাম। না ওইটা তো আপনি জঙ্গলের ভিতরে যাবেন লঞ্চে করে সুন্দরবন টা জালের মত খাল বিল দিয়ে ই করা ঘেরা অনেকগুলো অনেকগুলো খাল দিয়ে জালের মত খাল ক্যানেল দিয়ে ওই ক্যানেল চলে যায় ভিতর দিয়ে চলে যায় লঞ্চে থাকলে মোটামুটি নিরাপদ। আচ্ছা সুন্দরবনের পড়াগুলো সারাজীবন পড়ে আসলাম গরান সুন্দরী গাছ উপরে উঠে থাকে লবণাক্ততার কারণে এগুলো দেখান না খুবই

শিকড় ডুবে যায় তাহলে তো শিকড় শ্বাস ওইটা একটা লম্বা হয়ে উঁচু হয়ে যায় লম্বা হয়ে যায় জলের পানিতে ওটা উপরে থাকে শ্বাসমূল বলে ওটা কে। শ্বাসকষ্টের জন্য তাতে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড জন্য নাকি উপরে উঠে থাকে হুম

যারা মধু সংগ্রহ করে নাকি ওটাকে আমরা বলি বাওয়ালি আচ্ছা বাওয়ালি বলে বাওয়ালি বলে আচ্ছা ওখানে কি বাওয়ালীরা বাওয়ালীরা মোটামুটি বনের সীমানা থাকে হয়তো কিন্তু বনের ভেতর যায় group নিয়ে দলবদ্ধ হয়ে বনের ভেতরে ঢুকে হাইটে হাইটে অনেক সময় দেখি যে আহ সুন্দরবনের আহ অনেক গ্রাম আছে নাকি সুন্দরবন এ আসলে এটা আছে মানুষ বসবাস করে ঘরবাড়ি আছে? ওরকম নেই ওই যে থাকে কিছু বসতি থাকে যেখানে বাঘ টাক সেটা একদম মধ্যভাগে থাকে। পাশ দিয়ে কিছু বসতি থাকে ওই যারা কাঠ ই করে কাঠুরিয়া কাঠুরিয়া বাওয়ালি মৌয়াল কিংবা

হ্যাঁ গোলপাতা নামে গোলপাতা কিন্তু এটা আসলে এটা লম্বা আচ্ছা ঠিক আছে তাহলে জয়নাল সাহেব ওই কথা হবে। জি ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ওকে আল্লাহাফেজ।

ওয়ালাইকুম আসসালাম আপু কি অবস্থা জি আলহাম দুলিল্লা ভালো কেমন আছেন আপনি এই তো আছি ভালো আপনি কেমন আছেন এই তো ভালো কি করছিলেন কি করছিলাম আজকে তো বন্ধের দিন একটু বাজার-সাজার করলাম দুপুরে খেয়ে দেয়ে বিকালে ভাবতেছি entertainment জন্য কি করা যায় যেহেতু সারা সপ্তাহে খুব busy থাকি আচ্ছা আচ্ছা movie দেখতে পারেন এখন তো হচ্ছে আপনার youtube এ নেন ভালো ভালো movie অনেক ভালো ভালো পাওয়া যায় youtube তো তেমন একটা তেমন একটা ভালো movie পাওয়া যায় না সম্ভবত movie download করার জন্য অনেক site আছে দেখলাম Bangladesh এ হ্যাঁ আপনি movie download করতে চাইলে MLWBD বলে website ওখান থেকে করতে পারেন movie বা series ওখানে Bangal এর গুলো পাওয়া যায়। আর তাছাড়া আপনি যদি broadband করেন internet জন্য। তাহলে তো আপনার speed যদি কোন থাকে ওই যে FTTPserver থাকে তাহলে ওখান থেকে তো আপনি super speed download করতে পারবেন কোন movie বা series আমি আজকাল download করে movie টিভি দেখি না আমাদের smartTV তো ওই ওইখানেই হচ্ছে মানে পাঁচ দিন যেটা আছে সেটাই দেখি আমার আবার dish নাই। ওই হ্যাঁ আজকাল তো dish অনেকেই use করে না আমাদের বাসায় প্রায় পাঁচ বছর ধরে কেউ use করে না dish হ্যাঁ তবু যে আমি এখন দেখলাম যে web-series গুলো হচ্ছে গুলো খুব জনপ্রিয় হচ্ছে

হ্যাঁ web-series তো আজকাল বেশ জনপ্রিয় এখন আপনি কোন জনার দেখতে পছন্দ করেন বেশি একটু রহস্য thriller এই type জিনিস ও আচ্ছা একজন রা আমার সবচেয়ে পছন্দের একটা জনরা তো আপনি কি web-series দেখতে চাইছেন নাকি movie দেখবেন আহ শুধু web-series ই দেখতে চাইছি আপনার কি বাংলা বেশি পছন্দ নাকি english নাকি হিন্দি ও আচ্ছা বাংলার মধ্যে বেশ কয়েকটা ভালো web-series recently launch হয়েছে গত দুই তিন বছরে OTTplatformBangladesh বেশ ভালই জনপ্রিয় হয়েছে দেখলাম বেশ ভালো ভালো কি একটা web series web film এগুলো বের হলো তো recently একটা আহ গত দুই তিনদিন আগে launch হৈছেতো সেই benchOTT এর platform এ two web series ওটার নাম হচ্ছে the silence এটার ব্যাপারে কি আপনি জানেন হ্যাঁ আমি শুনেছি বা একটু trailer দেখেছি ওই যে মেহেজাবিন মনে হয় অভিনয় করে না হ্যাঁ হ্যাঁ নায়িকা হিসেবে মেহেজাবিন আছে

কি জনি করে sorry আপনার কথাটা বুঝতে পারিনি মানে আমি trailer দেখেছিলাম যে Mehejab এর একটা shopping mall এ যাই যে মানে হচ্ছে কিছু product কিনে পরে হচ্ছে একটা লোককে black-mail করে হচ্ছে product husband wife দুজনেই বাজপাড়ি করে টাকা কামাই

ওটা দেখতে পারেন ওটার এমি একটা episode দেখছি মোটা মতি ভালোই লাগছে এরপর আরও মনে হয় ছয় সাত তা episode আছে তো আমার আবার এক দেখতে ভালো লাগে না তো কারোর সাথে দেখতে পারলে হয় তো ভালো হইতো এরজন্য ফেলে রাখছে এখন পড়া মাইল দেখলে খুব ভালো লাগে

হ্যাঁ আগে দেখতাম একা একা কিন্তু এখুন কোনো জানি কোনো বেশি concentration ধরে রাখতে পারিনা হ্যাঁ আমাদের হচ্ছে সব্বার কিন্তু আমরা এখুন multi-task করিত আমাদের সব কিন্তু concentration অনেক কমে যাচ্ছে আমরা কোনো জিনিসে একদম মনোযোগ দিয়ে ঠকতে পারিনা হ্যাঁ সেটাই সমস্যা হয় এখন হ্যাঁ আর কিছুদিন আগে আমি অপূর্বর একটা হচ্ছে web-series দেখলাম। মায়ের শালিক আমার বেশ ভালো লেগেছে আপনি কি দেখেছেন হ্যাঁ হ্যাঁ ওটা আমার বেশ ভালো লাগছে তবে ওটা সম্ভবত web-series না web-film romantic এর মধ্যে একটা thriller জনরাও ঢুকেছে দুইটার blend করছে বেশ একটা unique combination হয়েছে হ্যাঁ হ্যাঁ আর নতুন একটা মেয়ে ওখানে অভিনয় করছে একদম নতুন মুখ কি যেন নাম সাদিয়ায় ইমান ওকে আমার কলহুব ভালো লাগছে হ্যাঁ অভিনয় ও বেশ ভালো ছিল মনে হচ্ছে যে একদম নিজেদেরই পাশের বাড়িরই মেয়ে চিনি এরকম একটা মেয়ে মানে ঠিক নায়েক সলভ না এর জন্য আরও বেশি ভালো লেগেছে

আমি আরও কিছু দিন ওসে উম আহ web-series এর সম্বন্ধে শুনে নিলাম মানে আমি দুইটা series দেখেছিও পুন জন পুনর জন্ম মনে হয় ওটা বেশ ভালো লাগছে পুনর জন্ম পুনর জন্মৰ দুই তিন টা episode না ওখানে মানে episode দুই তিন টে part এ আসে